দেওয়ালটির পাশে একজন ভদ্রলোক ও একজন ভদ্রমহিলা টেবিল -এ বসে রয়েছেন। সামনে একটি ছোট্ট রাস্তা রয়েছে।

চিত্রটিতে একটি ছোট্ট নদী রয়েছে নদীটির উপরে একটি বড়ো সেতু রয়েছে। সেতুটির পাশাপাশি--